এখানে আমরা উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলন সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
প্রথমে প্রেসেন্টেশন sample impressএ doubleক্লিক করে সেটি খোলা যাক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
এটিকে normal বা স্বাভাবিক view বলে
প্রেসেন্টেশন any কোনো viewত়ে থাকলে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
এটি করতে overview শিরোনামযুক্ত slide যান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
যেকোনো একটিতে click করুন
workspace অংশে slide নকশার পরিবর্তনটি লক্ষ্য করুন
দেখুন কত সোজা স্লাইডের নকশা পরিবর্তন করা !!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
এরপর আপনি outline ভিউটি দেখবেন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
অথবা outline ট্যাবে ক্লিক করুন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
এগুলি হল slide শিরোনাম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
bullet পয়েন্ট মত আকৃতির you iconsগুলিকে দেখুন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
or across lines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
বা slide sorter ট্যাবে ক্লিক করুন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
এখন mouse button ছেড়ে দিন
slidesদুটির স্থান পরিবর্তন হয়ে গেছে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
অথবা আপনি notes ট্যাবyou click করতে পারেন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
notes অংশে কিছু লিখুন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
এখন normal ট্যাবএ click করুন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
tasks অংশ দেখাতে to আড়াল করতে
view এবং তারপর tasks অংশে click করুন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
এটি slide বিন্যাস পরিবর্তন করে
এখানেই এই tutorial সম্পতি হল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
অনুশীলনীtry নিজে চেষ্টা করুন
একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন